এখানে এই ছবিটাতে আমি যেটা দেখতে পাচ্ছি যেটি দেখে মূলত মনে হচ্ছে এটি কোন কারখানা বা এখানে কিছু তৈরীর কাজ চলছে । আর এখানে দুটো জলের বোতল ও কিছু পাত্রও রাখা আছে।

এই ছবিটিতে যেটা দেখতে পাচ্ছি সেখানে একটা নির্ণীয়মান বহুতল বাড়ির কাজ চলছেযেখানে ওপর দিকের একটু কাজ হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে নিচে একটি যন্ত্র রাখা আছে যেখান থেকে মাটি খোঁড়া হয়।

এই এই ছবিটাতে আমি দেখতে পাচ্ছি এটি একটি আলোর প্রবেশপথ যেখানে পরপর আলো দিয়ে সাজানো বেশ কয়েকটি প্রবেশ পত্র এবং তৈরি করা হয়েছে ডানদিক বাঁদিক দুদিকই আলোর খুঁটির মতো সাজানো রয়েছে।